উসের লজিন এবং session এর ওপর এই টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল এ আমরা পিএচপি বিষয়ক কিছু বিষয় জানব কিভাবে এচটিএমএল ফর্ম সাবমিট করা যায় এবং কিভাবে উসের নামে এবং পাসওয়ার্ড পরীক্ষা করা যায়
enter করা মানগুলি ডেটাবেস এর সাথে পরীক্ষা হবে
আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার উসের নামে এবং পাসওয়ার্ড দিয়ে ডেটাবেস সেট ইউপি করতে পারবেন কিভাবে ডেটাবেস এর সাথে সংযোগ এবং লগআউট প্রক্রিয়াটি সম্পন্ন করবেন
যেহেতু আমরা সেশন ব্যবহার করছি যতক্ষণ না লগআউট বোতাম টেপা হচ্ছে ব্যবহারকারী ততক্ষণ logged আইএন ই থাকবেন
একটি এচটিএমএল ফর্ম তৈরী করা যাক
আমি আপনাকে কিছু মাই এসকিউএল বৈশিষ্টর বিষয়ে বলব যেগুলি আমরা এখানে সেট ইউপি করব
আমাদের এচটিএমএল form এ একটি অ্যাকশন রয়েছে যা লজিন ডট php এ নিয়ে যাচ্ছে
আমাদের মেথড টি হবে পোস্ট
আমাদের ফর্ম এখানে শেষ করা যাক
আমি আমাদের ইনপুট টাইপ তৈরী করব যেটি হবে টেক্সট এবং নামে হবে ইউজারনেম
এখানে একটি লাইন ব্রেক
এই লাইনটি copy পাস্তে করুন এবং টেক্সট বদলে পাসওয়ার্ড করুন
এখানে দেখা যাচ্ছে পাসওয়ার্ড
আমাদের অপারেটিং সিস্টেম অনুযাই এটি হয় তারকা না বৃত্ত হিসাবে দেখাবে
পরিশেষে আমরা একটি সাবমিট বোতাম তৈরী করব এবং ভ্যালিউ হবে লগ আইএন
এটি করা যাক
রিফ্রেশ করুন এখানে পৃষ্ঠাটি দেখা যাচ্ছে
ইনডেক্স ডট পিএচপি যাতে উসের নামে এবং পাসওয়ার্ড রয়েছে
আমি লগ আইএন করব এবং এটি এমন একটি পৃষ্ঠায় নিয়ে যাচ্ছে যার কোনো অস্তিত্ব নেই
এখন এটিকে আরো ব্যবহার উপযোগী করতে এখানে লাবেল যোগ করা যাক
রিফ্রেশ করুন এবার দেখা যাচ্ছে
এখন আমাদের লজিন ডট পিএচপি ফাইল তৈরী করা যাক
প্রথমে আমি পিএচপি মাই অ্যাডমিন খুলবো
যদি আমরা ক্সাম্প ব্যবহার করি তাহলে এটি নিজে থেকেই পিএচপি মাই অ্যাডমিন এর জন্য লোকাল হোস্ট ব্যবহার করে ইনস্টল হয়ে যাবে
যদি এটি ইনস্টল না হয়ে থাকে আপনি এটি গুগল করে লোকাল হোস্ট ডিরেক্টরি তে একটি কপি ইনস্টল করুন এবং সেটি ব্যবহার করুন
এখন আমরা একটি নতুন ডেটাবেস তৈরী করব
তাহলে এখন নতুন ডেটাবেস পিএচপি লজিন তৈরী করতে ক্লিক করুন ক্রিয়েট
এখানে এটি দেখা যাচ্ছে এখন আমরা টেবিল তৈরী করতে পারি
আপনি যদি এসকিউএল সম্পর্কে না জানেন আমি এখানে সংক্ষেপে ব্যাখ্যা করছি
মূল কাঠামোটি হলো ডেটাবেস এ থাকে টেবিল এবং টেবিলে থাকে সারি এবং সারিতে মানগুলি সঞ্চিত থাকে
এর নাম দিন ইউজার্স এবং ক্লিক করুন ওক
ত্রুটি দেখা যাচ্ছে থে নাম্বার ওএফ fields
একটি নতুন ডেটাবেস তৈরী করার সময় আমাকে একটি নোটপ্যাড বা একটি কনটেক্সট এডিটর খুলতে হবে এবং সেই সবকটি ফিল্ড লিখে রাখতে হবে যেগুলি আমরা ব্যবহার করব
প্রথমে লেখা যাক ইদ তারপর উসের নামে এবং শেষে পাসওয়ার্ড
এই মুহুর্তে আমাদের এই কোটি ই প্রয়োজন
এছাড়াও আমরা আমাদের প্রোগ্রাম অনুযায় ফার্স্ট নামে দাতে ওএফ বার্থ ইত্যাদি যোগ করতে পারি
এখনকার মত আমরা 3 ফিল্ডস ব্যবহার করছি তাই মোটমাট 3 ফিল্ডস
এখানে ব্যাক করা যাক
তাহলে তিনটি ক্ষেত্র এবং এটি এগুলিকে প্রথমে তৈরী করে দেবে
এখন ফিল্ড নামগুলি লেখা যাক
লেখা যাক ইদ এবং এটি হবে ইন্টিজার
এটি হলো প্রাইমারি কে এবং এটিকে অটো ইনক্রিমেন্ট করা যাক
এখন যখনি একটি নতুন রেকর্ড তৈরী হবে ইদ মান ১ করে বেড়ে যাবে
উদাহরণস্বরূপ প্রথম যে ব্যবহারকারী রেজিস্টার করবে তার ইদ হবে ১ দ্বিতীয় যে ব্যবহারকারী রেজিস্টার করবেন তার ইদ হবে ২ এবং এরম ভাবে চলবে
ঠিকাছে এরপর থাকবে উসের নামে এবং শেষ টি হবে পাসওয়ার্ড
এরপর আমরা এগুলিকে ভারচার করব এবং আমি 25 অক্ষর হিসাবে এবং পাসওয়ার্ড টিকেও 25 অক্ষর হিসাবে করব
এখানে আর কিছু করার প্রয়োজন নেই
এখন স্ক্রল ডাউন করে ক্লিক করুন সেভ
এখানে একবার সেভ করার পর আমরা নিচে নেমে এখানে এটিকে দেখতে পারি
আমরা এগুলিকে মান যোগ করতে পারি
আমরা এটিকে পরীক্ষা করার জন্য করব
আমি উসের রেজিস্ট্রেশন ফর্ম তৈরী করার বিষয় কিছু টিউটোরিয়াল তৈরী করেছি
আমরা এগুলিকে ওখানে বিস্তারে আলোচনা করতে পারি
ইদ এর মান নিজে থেকে বাড়বে তাই আমাদের এখানে কিছু যোগ হবে না
এটি ১ হয়ে যাবে
উসের name এ লেখা যাক আলেক্স
আমার পাসওয়ার্ড হবে এবিসি যদিও আমি আপনাকে আরো ভালো পাসওয়ার্ড ব্যবহার করতে বলব
তাহলে আমাদের উসের নামে হলো আলেক্স এবং পাসওয়ার্ড হলো এবিসি মনে রাখতে সহজ
এগুলি ই সংরক্ষিত হয়ে গেছে
ব্রাউস করতে ব্রাউজ ট্যাব এ ক্লিক করুন
স্ক্রল ডাউন করা যাক
উসের নামে এবং পাসওয়ার্ড হিসাবে যথাক্রমে আলেক্স এবং এবিসি রয়েছে এবং ইদ এর মান ১ হয়ে গেছে
এখন আমরা লজিন ডট পিএচপি পৃষ্ঠাটি তৈরী করব
লজিন ডট পিএচপি ছোট করে সংরক্ষণ করে নেওয়া যাক
এখন দেখা যাক কিভাবে আমাদের পিএচপি তাগ তৈরী করা যায়
আমি এখন কিছু পোস্ট ভেরিয়েবল ব্যবহার করব
ইনডেক্স ডট php তে আমরা মেথড হিসাবে পোস্ট ব্যবহার করেছি
উসের নামে হিসাবে লেখা যাক ডলার চিন্হ আন্ডারস্কোর পোস্ট এবং এই ভেরিয়েবল এর নাম বদলে ইউজারনেম করুন
Iএটি এখানে দেখা যাচ্ছে পাসওয়ার্ড সমান হবে একটি পোস্ট মান এবং সেটি হবে পাসওয়ার্ড
প্রথমতঃ আমরা পরীক্ষা করব উসের নামে এবং পাসওয়ার্ড দুটি ই enter করা হয়েছে কিনা
আমরা এই ফর্ম টিকে ভ্যালিডেট করব না
এটি করা অপ্রয়োজনীয় কারণ আমরা জানি ব্যবহারি এই দুটি ক্ষেত্র ই এন্টার করেছেন
এখন আমি আমার আইএফ বিবৃতিটি লিখব
এই অংশটি বড় হবে কারণ এটি পরীক্ষা করার পর আমার যা যা কোড লাগবে সেগুলি সব ই এখানে যাবে
তাহলে এখানে লিখব আইএফ ইউজারনেম যার অর্থ যদি ইউজারনেম এর কোনো মান থাকে এই ট্রু ফেরত দেবে লেখা যাক পাসওয়ার্ড
তাহলে এটি ট্রু হবার জন্য এবং কোড এর এই অংশটি এক্সিকিউট হবার জন্য ইউজারনেম এবং পাসওয়ার্ড প্রয়োজন
এখানে ঠিক কি লেখা উচিত
আমাদের database এ সংযোগ করতে হবে
এটি করতে আমরা একটি কানেক্ট নাম একটি ভেরিয়েবল তৈরী করব যেটি সমান mysql connect
এর মধ্যে প্রথম প্যারামিটার টি হবে হোস্ট যেটি আমার ক্ষেত্রে লোকালহোস্ট
দ্বিতীয় হবে ইউজারনেম এবং আমি ব্যবহার করব রুট
তৃতীয়টি হলো পাসওয়ার্ড যেটি আমার মনেহয় নেই
আমরা এটি পরীক্ষা করে দেখব
এরপর আমরা লিখতে পারি ওর ডাই এবং একটি এরর মেসেজ দেখাতে পারি
উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি কোল্ডেন্ট কানেক্ট
Iআমি আমার পাসওয়ার্ড সম্পর্কে নিশ্চিত নই
মনে হচ্ছে এটি অন্য কিছু ছিল
আমরা কিছু একটা ব্যবহার করলে এটি বলবে কোল্ডেন্ট কানেক্ট
এখন আমাদের ডেটাবেস নির্বাচন করতে হবে
আমরা লিখব মাইস্কুল সিলেক্ট ডিবি যেটি আরেকটি built আইএন ফাঙ্কশন যা ইনস্টল করা পিএচপি মডিউল এ থাকে
এটি XAMPP এর সাথেও আসে
এখানে জোড়া উধ্রিতিচিন্হের মধ্যে লেখা যাক ফ্প্লজিন
সব ঠিক আছে ধরে নিলে এখানে আমি ত্রুটির বার্তা যোগ করতে পারি কোল্ডেন্ট ফাইন্ড ডিবি
পৃষ্ঠা রিফ্রেশ করুন
ক্লিক লজিন
কিছু হচ্ছে না
আইএফ বিবৃতি পরিবর্তন করে লিখুন এলসে এচো অথবা সবথেকে ভালো ফাংশন হলো ডাই
এখানে এরপর এই ফাংশন টি কল হবার পর আমরা সব এক্সিকিউশন বন্ধ করে দেব
আমাদের পছন্দমত কোনো একটি বার্তা দেখান যেতে পারে
তাহলে এখানে লিখব প্লিজ enter a উসের নামে এন্ড a পাসওয়ার্ড
রিফ্রেশ করুন
তথ্য পুনরায় পাঠানো হলো কিন্তু এই ত্রুটি দেখা যাচ্ছে
এরপর আমি লিখব আলেক্স এবং 123 মাফ করবেন এবিসি এবং ক্লিক করুন লগ আইএন
কোনো ত্রুটি নেই যার অর্থ আমরা ডেটাবেস এ সংযুক্ত হয়ে গেছি
এখানেই এই অংশটি সমাপ্ত হলো
পরবর্তী অংশে দেখাবো কিভাবে ডেটাবেস এ সংযোগ করা যায় এবং উসের নামে এবং পাসওয়ার্ড পরীক্ষা করা যায়
আমি অন্তরা এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি
ধন্যবাদ